ঠিক আছে বেশ তাহলে আচ্ছা ঠিক আছে নিয়ে বাড়িতে সব তাহলে phone করিস কালকে হ্যাঁ হ্যাঁ অবশই phone করবো হ্যাঁ বাড়িতে সব ভালো আছে হ্যাঁ হ্যাঁ সবাই বাড়িতে ভালো আছে আচ্ছা আচ্ছা

না না ওরা phone করেনি কেও আমাকে আমি phone করলে তোকে জানিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ ভাই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

অসংখ্য ধন্যবাদ আপনাকেও তোমার অভিজ্ঞও তার চেয়ে অনেক বেশি সে তোমার মত করে ভাবতে পারবে কেন কোন যুক্তিতে তুমিও ওর বয়েসে খুব একটা দক্ষ ব্যক্তি ছিলে না ভেবে দেখো তোমার করা ভুলগুলো

এরপর থেকে এভাবে ভুল দেখতে লাগলাম জোসিফিল তুমি একটা ভুল করেছো স্রষ্টা জানেন আমার তুলনায় সেই ভুল কত ক্ষুদ্র কেউ তো আর পূর্ণ বিচার বুদ্ধি নিয়ে জন্মায় না আস্তে আস্তে ও সব হয় আমি তোমার বয়সে এত ভুল করেছি যে আজ তোমার সমালোচনা করারও সাহস নেই আমার তুমি ভেবে দেখ তুমি যদি কাজটা অন্যভাবে করতে তাহলে কি ভালো হতো না নিজের ত্রুটি যদি কেউ আগে ভাগে উল্লেখ করে নেয় তাতে পরে অন্যকে সমালোচনা করতে বাধে না শুধু তাই নয় অন্য জনের বিশেষ আগ্রহী হয়ে পড়ে নিজের ভুল শুধরাতে নমো সবসময় নিজেকে বড় জ্ঞানীগুণী ভাবতে ভালোবাসে মানুষ সর্বদাই নিজের ভালো করতে উৎসাহিত থাকে মন ভালো রাখার সুন্দর উপায় যতই বিদ্যা এবং কৌশলকে আয়ত্তে নিয়ে কাজ করুন না কেন

একজনের প্রতি তাই যুকি যুক্তিসংগত কারণে সম্ভাদনা বা সহানুভূতি প্রকাশ করতে পারছেন না আপনি যেভাবে আছেন সেজন্য আপনিও একটা কৃতিত্বের দাবি করতে পারেন না কিন্তু যাদের জন্য আপনি যার জন্যই বিরক্ত বোধ করছেন তারাও কিন্তু বেশি দায়ী নয় কেন বলছি যারা খারাপ তারা হচ্ছে হতভাগ্য কথাটা কি ভেবে দেখেছেন আর হতভাগ্যদের প্রতি আপনার কি করুনা হওয়া উচিত নায় অনুভব করার বিষয়টি এবং তাদের প্রতি এ কারণেই সৃদয় হোক একজন বিখ্যাত ব্যক্তি তাই বলেছেন প্রথম মাতালদের হ্যাংলাম দেখলে তার মাথায় আগুন ধরে যেত ভীষণ রেগে মনে মনে তিনি ওদের বকাঝকা করতেন নতুন পথটি আবিষ্কার করার পর ওদের যেন তিনি কোন মূল্যবান মাথায় আগুন ধরতে দিতেন না ওদের হ্যাংলাম দেখে বলতেন স্রষ্টার কত করুনা তিনি আমাকে ওদের মত করে পাঠান নি Little women এর লেখিকা লুইসা অ্যালকট এর সম্পর্কে আমি radio তে একটি বক্তিতা দিয়েছিলাম আমি জানতাম উনি কনকর্ড এর বাসিন্দা কিন্তু ভুলবশত আমি তাকে নিউ নিউহ্যামটের বাসিন্দা বলে উল্লেখ করেছিলাম এতে তিনি বিরাট ভাঁজ হয়ে একটি চিঠি আমাকে লিখে পাঠালেন যার প্রতিটি line এক একটি মৌমাছির হুল হয়ে আমার শরীরে বিধল প্রতি খোঁচাকে মনে হল বল্লমের খোঁচা চিঠির খামকে মনে হয়েছিল packet আমার জীবনে কেউ আমাকে এমন অপমানজনক ভাষায় চিঠি লেখেনি প্রথমে মনে হল ওকে লিখে জানাই আমি ভূগোল ভুল করেছি কিন্তু আপনার সাধারণ ভদ্র ব্যবহারেও ভুল করেছেন কিন্তু দুঃখজনক এই পরিস্থিতি আমি সহজে কাটিয়ে উঠতে পেরেছিলাম একটি মাত্র কথা ভেবে সমস্ত অপমান জ্বালা ভাব ভুলে গিয়েছিলাম আনন্দে হেসেছিলাম কথাটা কি ভেবেছিলাম ভেবেছিলাম ভাগ্যিস ওই মহিলা আমার স্ত্রী হন নি উৎফুল্ল মনে থাকতে হলে এইটি নষ্ট একটি নষ্ট হওয়ার কারণ খুঁজে এবং কৌশলে তা তাড়ান তাহলে আপনি সবসময় হাসিখুশি এবং আনন্দে থাকতে পারবেন পুরানো ব্যাপার নতুন করে বলবেন না আমার এক বন্ধুতুল্য ব্যক্তি তিনি তার স্ত্রীকে একটা নকশা করা tea set ভাঙ্গা নিয়ে

তুমি যে কি একটা জিনিস একদিন দুইদিন তিনদিন বিশ্বাস করবেন এই একটি tea set নিয়ে তাদের শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আসিকো একটি কয়লা খনির মালিক তার তরুণ কর্মচারীকে এইভাবে এইদিকে তাদের ত্রুটি পুনরুল্লেখ করে এত তিক্ত করে তুলেছিলেন যে পরবর্তী সময়ে জ্যাক তার কাছ থেকে চাকরি ছাড়া দরখাস্তার দিয়েছিল সেটাও মালিক মঞ্জুর করেন নি এবং পূর্বের ত্রুটি নিয়ে তাকে প্রায় খোঁচা দিতেন পরে জ্যাক ত্যাক্ত হয়ে মালিকে বাগে পেয়ে একদিন খনির মধ্যে আচমকা ধাক্কা মেরে ফেলে তাকে ছয় মাসের জেল খেটেছিল মালিকের কোমরের একটি অস্থি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যা আর কোন দিনও ভালো হয় নি এবং জ্যাকের কৌশলী আদালতে প্রমাণ করেছিলেন মালিক তার নিজের অসাবধানতার জন্য পা ফসকে পড়ে গিয়েছিলেন তবে জ্যাক সেখানে দাঁড়িয়ে ছিল সে অবস্থায় এবং পূর্বপর তার মালিকের সাথে বৈহিক সম্পর্কের কারণে জ্যাক ইচ্ছে করে তাকে ধর নি ধরে নি এই সন্দেহে ছয় মাস কারাদন্ড দেওয়া হয় তাকে কাজ আদায় করার পদ্ধতি যা ঘটে গেছে তা নিয়ে গাল মন্দ করলে মানুষ অবশ্যই বিগড়ে যাবে তার কারণ সে মনে করে নেবে এই লোক কোন দিনও আমার আন্তরিকতার মূল্য দেবে না ফলে সে আন্তরিক নিষ্ঠার সাথে কাজও করবে না মানুষ মাত্রই অন্যের কাছে নিজের মূল্য পেতে চায় স্ট্রাটফোর্ড লিখেছিলেন ওয়াশিংটনে লিখেছিলেন এক ভদ্র ম মহিলা ছিলেন যার রাজনৈতিক কিছু প্রতিপত্তি সেখানে ছিল একবার একটা ছেলেকে সেখানে কাজে তিনি ঢুকিয়ে দেবার আশ্বাস দিলেন ছেলেটি বহুবার তার পেছনে ঘুরঘুর করেও ফায়দা পেল না অর্থাৎ যা সাধারণত হয়ে থাকে তাই উনি ছেলেটিকে দেখাই বলতেন এ সময় কেন এসেছো একই স্যাংঘাতিক ব্যস্ততা আমার কিংবা আরেকদিন বললেন তোমার কাণ্ডজ্ঞানের বড্ড অভাব

তিনি লিখলেন চাকরি পাওয়ার আশা তুমি কিভাবে করতে পার আমার গত election এ তুমি আহ এমন একটুও খাটাখাটি করো নি যার থেকে আমি একটা vote ও তোমার বদৌলতে পেয়েছি ছেলেটা চিঠিতে অকথ্য ভাষায় একটা চিঠি লিখল এবং সমস্ত ব্যাপারটা স্ট্রাটফোর্ডকে জানাল স্ট্রাটফোর্ড বললেন এখানকার মত ওই drawer এ তালা মেরে দাও দুদিন পরে আমার সঙ্গে এসে দেখা কর তোমার চাকরি হবে বিস্মিত ছেলেটি তাই করলো এবং দুদিন পরে ছেলেটি রাগ করে এসে স্ট্রাটফোর্ড চিঠিটা পরে পরবর্তী করলো এভাবে দেখুন madam একটা চাকরির জন্য আপনার মত একজন গুরুত্বপূর্ণ দেশকর্মীকে বিরক্ত করে আমি যে ক্ষতি করেছি তা প্রকান্তরেই দেশের ক্ষতি সত্যি আমি কি স্বার্থপর এখন আমি সেটা বুঝতে পারছি যাই হোক আমি আপনার সহিষ্ণুতাকে সাধুবাদ জানাই আপনার মত দেশপ্রেমিক মহাকর্মীকে আগে বুঝতে পারলে আমি নিশ্চই ভোটের জন্য কাজে অংশগ্রহণ করতাম তার তো আর উপায় নেই তবে আগামীতে আপনার যে কোন প্রয়োজনে আমি নিবেদি থাকবো এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে উক্ত মহিলা তাকে ডাকিয়ে সময় করে আলাপ করেন এবং চাকরির বেবস্থা করে দেন ছোটদের সমালোচনা করা ভালো নয় আমরা অনেকেই সমালোচনা করতে যা বোঝায় তা জানি না তিনটি কারণে আমাদের সমালোচনা সার্থক হয় না সমালোচনার যোগ্য ব্যক্তি সম্পর্কে আমাদের মনোভাব ভয় এবং নিজের প্রতি ওই ব্যক্তির নষ্টের আশঙ্কা অজ্ঞতা আমরা একটা সমালোচনা করতে কখনো পিছপা হই না আর সেটা হল ছোটদের সমালোচনা এর কারণ এটির ওপরে তিনটি করণের প্রথমটি বাদে বাকি দুটির জন্য আমাদের ভাবতে হয় না এই ব্যাপারে আমি ডাবল লেলিস্ট্রন ফাদার ফরজেস্টের উদ্ধৃতি হুবহু এখানে তুলে ধরছি শোন খোকা তুমি এখনও ঘুমিয়ে আছ আর আমি তোমাকে বলছি তোমার একখানা হাত গলার তলায় তোমার সোনালী চুলগুলো ঘামে ভিজে কপালের সঙ্গে আটকে রয়েছে

আমি এই কথাগুলো ভাবছিলাম আমি তোমার প্রতি বিরক্ত হয়ে গেছি তুমি school এ যাওয়ার আগে আমি বকেছিলাম কারণ তুমি তোয়ালে দিয়ে মুখ না মুছে কেবল তুয়ালা খানা মুখে ছুঁয়েছিলে তুমি জুতো পরিষ্কার করোনি বলে বকেছিলাম আমি চেঁচিয়েছিলাম যখন তুমি কোন জিনিস মেঝেতে ফেলেছিলে breakfast র সময় আমি তোমার সব দোষ ধরেছি তুমি খাবার ছড়িয়েছিল না চিবিয়ে তখন তুমি খেয়েছিলে তখন আমি তোমাকে বললাম চললাম বাবা বিকেলে আবার একই ব্যাপার হলো রাস্তা দিয়ে আসতে আসতে আমি দেখলাম তুমি হাটু দুটি মাটিতে রেখে গুলি খেলছো তোমার মোজায় অনেক ফুটো আমি তোমার বন্ধুদের সামনে অনেক অপমান করেছিলাম আমি তোমাকে আমার সামনে হাঁটিয়ে নিয়ে গেছিলাম বাড়িতে তোমার মোজার দাম আছে নিজেকে মোজা কিনতে হলে আরো যত্ন নিতে হয় বাবার কাছ থেকে তোমার এরকম কথা শুনতে হলো এর পরের ঘটনা তোমার মনে আছে এর পর যখন আমি library তে পড়ছিলাম তুমি মনের ভয়ে ভয়ে এলে যেন চোখবিষাদগ্রস্ত অধৈর্য হয়ে আমি বললাম কি চাও আমার কাছে তুমি কিছুই বলনি তুমি ছুটে এসে আমাকে চুমু খেয়েছিলে আমি তোমাকে মোটেও স্নেহ আদর করিনি কিন্তু তা সত্ত্বেও তোমার ছোট ছোট দুটি হাত দিয়ে আমাকে দৃঢ় ভাবে আঁকড়ে ধরেছিলে তোমার হৃদয়ে যে প্রেম স্রষ্টা দিয়েছে তা ক্ষয়ে যায় নি তারপর তুমি সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে গিয়েছিলে এর কিছুক্ষন পরে আমার হাত থেকে কাগজটা পড়ে যায় একটা অদ্ভুত পীড়াদায়ক চিন্তা আমাকে পেয়ে বসে আমিই এই আচরণ করেছি ক্রমাগত দোষ খুঁজে বেড়াচ্ছি বকুনি দিচ্ছি তোমাকে কেবল বকুনিই দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি না তা নয় তরুণদের কাছ থেকে আমি অনেক বেশি চেয়েছি আমার বয়সের মাপকাঠি দিয়ে আমি তোমাকে বিচার করেছি অথচ তোমার চরিত্রে রয়েছে ভালোত্ব রয়েছে সুক্ষতা তোমাকে এই ছোট হৃদয়টি পাহাড়ের ওপর ভোরের আলোর মতই মহৎ তার প্রমান তুমি আমাকে এসে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলে আজ আর কিছু ভাবতে পারছি না তাই এই অন্ধকারে তোমার কাছে হাঁটু গেড়ে বসেছি নিজেকে অপরাধী বলে মনে করছি এতে করে তোমার ব্যথা সামান্য কমবে আমি জানি এসব কথা তুমি জেগে থাকার সময় বললে বুঝতে পারতে না কিন্তু কাল থেকে আমি হবো সত্যিকারের বাবা আমি তোমার সাথে বন্ধুর মত কথা বলবো তোমার কষ্টের সময় আমি কষ্ট পাবো তুমি হাসলে আমি হাসবো রেগে কোন কথা বললে আমি তখনি নিজের জিভ কামড়াব মন্ত্রের মত আমি আবৃতি করতে থাকবো ও ছোট ছেলে তুমি তো একটি ছোট ছেলেবই আর কিছুই নও তোমাকে একটি পূর্ণবয়স্ক মানুষ ভেবে ভুল করেছি তখন থেকে মনে হচ্ছে তুমি কেবলি একটি শিশু পরিশ্রান্ত হয়ে খাটে ঘুমিয়ে আছ এই তো সেদিন তুমি আমার মায়ের কোলে ছিলে তোমার মাথা তার কাঁধে দিয়ে আমি তোমার কাছ থেকে অনেক চেয়েছি অনেক এত বেশি চাওয়া আমার উচিত হয় নি আমি ভুলে গিয়েছিলাম যে আমিও একসময় এমনই ভুল করতাম তোমার মত ছিলাম সততা এবং শ্রম আপনাকে আশ্চর্য ফল দেবে বড় হওয়ার পথ নিয়ে যতই আলোচনা করা হোক না কেন শ্রম এবং সততাকে বাদ দিয়ে কোন আলোচনাই সাফল্য লাভ করতে পারে না শ্রম এবং সততা কি করে জাদুমন্ত্রের মত ফল দিতে পারে আপনার ভাগ্য উন্নয়নে সাহায্য করতে পারে তা আপনি ভাবতেও বিস্মিত হবেন যেই কালের কথা বলি অনেকেই সেই মর্মান্তিক ঘটনার সম্পর্কে অবহিত আছেন যেটা উন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে উম বাকল্যান্ড country তে ঘটেছিল একটি শিশু মারা গিয়েছিল

এবার দুটি শব যাত্রার আয়োজন করা হল এই প্রতিবেশীর বড় ছেলের নাম ছিল জিম কার্লি মাত্র দশ বছর বয়সে জিম কার্লি একটা ইটের কারখানায় কাজ করতে যায় সেখানকার সব রকম কাজ তাকে করতে হত

তার আর একটি অদ্ভুত ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হয়েছিল তার বয়েস ছেচল্লিশ হওয়ার আগেই তিনি চারটে college থেকে সম্মান সূচক বিশেষ উপাধি পান ক্ষমতাটি হল তিনি মানুষের নাম মনে রাখার একটা অদ্ভুত ক্ষমতা আয়ত্ত করেছিলেন একবার এই জিম কার্লিকে সাফল্যের মূল রহস্যটি জানতে চাওয়া হলে তিনি মৃদু হেসে কি উত্তরটি দিয়েছিলেন সেটা magic মিরাকেল ছাড়া কিছুই নয় শেষ জীবনে এসে ভদ্রলোক আমেরিকার guest guest master general হয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল শুনতে পাই

এবং তাদের নাম মনেও রাখি